অনেক মানুষের পূজা করছে বসে রয়েছে।

বড় একটা হল । হলে লাইট জ্বলছে। এ.সি. লাগানো আছে এ.সি. বাল্ব --

সুন্দর একটা গেট ফুল দিয়ে দিল করে সাজানো আছে বড় প্যান্ডেল করা আছে ।

চেয়ারে মানুষ বোঝে বসে আছে দাঁড়িয়ে আছে গল্প করছে পিলার আছে।

বড় একটা দোকান কাঁচ লাগানো আছে বাইক আছে-ই দোকান-এ স্টিলের চেয়ার আছে মানুষ বসে আছে।

কলা আছে কিসমিস আছে কলা আছে কিসমিস আছে কাজু আছে আপেল আছে বেদানা আছে মৌসম্বি লেবু আছে কুরকুরা আছে জুস আছে।

একটা রুম গেট আছে একটা রুম আছে গেট আছে প্লাইয়ের গেট গেট এ।

মানুষ জিম করছে বসে বডি ফুলিয়ে বসে আছে মানুষ দাঁড়িয়ে আছে জিমের ম্যাশ-মেশিন আছে জিম করা পোস্টার আছে বোতল রাখা আছে জলের অনেক কিছু রাখা আছে